এখানে দেখা যাচ্ছে সাদা ছাদওয়ালা একটি অ্যা গ বড় ঘর রয়েছে।

সি_সি ক্যামেরা দেখা যাচ্ছে এবং এ একটি মালাও রয়েসে এই পাশে।

তার সাথে কিছু পাইপ উপরের দিকে ঝুলিয়ে আছে একটি দেওয়ালের মধ্যে একটি গড়ি রয়েছে।

এখানে দেখা যাচ্ছে লোহার গ্রিলের একটি দোকান।

নীচে ফ্লোর দেখা যাচ্ছে এবং তার পাশের দিকে এক কিছু মেশিন দেখা যাচ্ছে ইলেকট্রিকে র সুইচ মেইন সুইচ দেখা যাচ্ছে এবং মেশিন টি লাল কালারের আছে।

এসে একানে গ্রীন কালারের অন-অনেক সুন্দর একানে গাস রয়েচে এবং ওই দিকে দেখা যাচ্ছে সুদা-সুজা দেখা যাচ্ছে নারিকেল গাছ এবং ওর পাশে একটি টাওয়ার রয়েচে ।

একানে দেখা যাচ্ছে একজন লোক হাতে ঘড়ি লাগিয়ে প্যান্ট লাগিয়ে এবং টিশার্ট লাগিয়ে একটি ওয়ার নামের একটি বই হাতে ফটো তুলছেন।

এখানে দেখা যাচ্ছে অনেক সুন্দর করে লাইটিং করা হচ্ছে এখানে কিছু ফুল রয়েছে ইলেক --

এখানে দেওয়া যাচ্ছে একটি দুকানের মধ্যে খাট কাঠের চৌকাঠ রয়েছে।

আচার রয়েছে এরপরে কলগেট রয়েছে এবং মেয়েদের মেকআপ করার অনেক জিনিস রয়েছে।

এখানে দেখা যাচ্ছে একটি দুকানের মধ্যে কয়েকটি বোতল রয়েছে প--

এখানে দেখা যাচ্ছে একটি স্কুলের মদ্যে একজন শিক্ষক ছাত্রদেরকে শিক্ষাদান করছে--

এখানে দেখা যাচ্ছে একটা মাটির চারিদিকে মাটি এবং এক পাশে একটি ঘর রয়েছে।

তার পাশে একজন লোক রয়েছে প্রথমে গ্রীন কালার শার্ট পরে সাদা পাঞ্জাবি পরে একজন লুকি এখানে একটি বক্স নিয়ে টেবিলের উপর বক্সটা রেখে দাঁড়িয়ে আছে।

এখানে দেখা যাচ্ছে প্রতিষ্ঠানের মত একটি এ ঘর রয়েছে।

এপাশে একটি চেয়ার রয়েচে এবং ও একটি বক্স রয়েচে ওর পাশে একটি গাড়ি রয়েচে।

পর ওই দেওয়ালের মধ্যে সাদা দেওয়ালের মধ্যে একটি লাইট রয়েচেন এবং নীচে অনেকগুলা ইলেকট্রিক সরঞ্জাম রয়েচে।

চেয়ার তারপরে সাদা একটি টেবিল রয়েছে এখানে সাজানো কিছু এ উ জিনিস রয়েছে তারমধ্যে ওষুধের বিভিন্ন সরঞ্জাম রয়েছে।

এগুলা সরঞ্জাম মানুষের ব্যবহারের সরঞ্জাম রয়েছে।

এখানে দেখা যাচ্ছে একটি শুর দোকানের জুতা রয়েছে কয়েকটি এবং চপ্পল রয়েছে কালো কালারের কয়েকটি চপ্পল।

ওয়ে পাঁচ সাতটি তারিয়া দেখা যাচ্ছে এবং হলুদ কালারের কয়েকটি রয়েছে উম--

গ্রীন কালারের কয়েকটি জুতা আছে পিছনে কয়েকটি বক্স রাখা আছে ইলেকট্রিক লাইট রয়েছে তার সরঞ্জাম রয়েছে।

মাটির মদ্যে রয়েচে সেগুলো একপাশে এ ধুই দরজন তে আরেক পাশে আরো দুই দরজন ।

এই সবিতে দেখা যাচ্ছে একজন লোক বই হিসাব করছেন এবং তার সামনের দিকে একটি গাড়ি রয়েচে।

একটি লাইট রয়েছে তার ছাপ দেখা যাচ্ছে।

এখানে দেখা যাচ্ছে অনেকগুলা কাগজ রয়েসে এবং কতগুলো বইও রয়েছে।

এ ছবিতে দেখা যাচ্ছে তিনজন লোক বসে একসাথে কি যেন খাচ্ছে একজন লোকের মাথায় পাগড়ি পরা আসে।

এখানে দেখা যাচ্ছে একজন শিক্ষক।